এ আরো অনেকগুলো গ্লাস বিক্রি করতাছে দেখি লাইট জ্বলতাসে।

মেয়ে ছেলে কয়েকজন আছে কয়েকজন ব্যাগ কাঁদো কইরা আছে।

এখানে দেখা যাইতাসে একতা কালিবাড়ি করে লেখা আসে মন্দির।

এদিকে পাহাড় দেখা যাইতাছে আকাশটা একটু কালা কালা মেঘ সাইডে গাছ বাছ উম গাছপালা কততা দেখা যাইতাসে।

অনেকগুলো সামনের দোকানটি বন্ধ আছে।

এখানে লম্বা লম্বা কয়েকটা কিতা গাছের থিকা ধরসে।

কয়েকটা লাল কয়েকটা কাঁচা টমেটো আর পচা পচাও দেখা যাইতাসে।

বসবার তে এই হচ্ছে এই ও আসে ব্রেঞ্চ আসে।

আর কয়েকজন মেয়ে কুর্তি পইড়া চুড়িদার পইড়া স্কার্ট পইড়া আইসে।

এখানে একটা এখানে একটা খুলা জায়গা আছে এখানে দেখা যাইতাছে।

এখানে আপেল কমলা মোসম্বি তরমুজ আম--

ও ব্যাংকের সামনে দারোয়ান আসে লগে একজন আসে তো এখানে বাইক ইস্কুটি অনেকগুলো দেখা যাচ্ছে।

তো এটা আর কিতা কইতাম এখানে একটা ইস্কুলও আছে ইস্কুলের আশেপাশে গাছপালা অনেক আছে।

এদিকের পোস্টার দেখতাসি ওফিসের ভিতরে বইবার চেয়ার দেখতাসি এইদিকে লাইট দেখতাসি।